টেবিলে দুইটি জলের বোতল ও টিস্যু পেপার রয়েছে।

দোকানটির সামনে সাইনবোর্ডে আমুল লেখা রয়েছে।

আশেপাশে অনেক জমি রয়েছে যেখানে শুধু বালু রয়েছে।

সুইমিংপুল -এর পাশেই অনেক গাছ-গাছড়া দেখা যাচ্ছে।

মাঠটিতে বাচ্চাদের খেলনা একটি ছালচালা রয়েছে।

ট্যাঙ্কারের সামনের দিয় একটি পতাকা ঝোলানো আছে।

পাশে একটি টিস্যু পেপার দেখা যাচ্ছে।

হাতে কপির কাপ দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের উপরে দুইটি সাইনবোর্ড টাঙানো রয়েছে।

ও আশেপাশে অনেক গাছ-গাছালা রয়েছে।

পোস্টারে লেখা রয়েছে অটো প্লাজা ।

সামনেই একটি টেবিল দেখা যাচ্ছে।

পাশের দেওয়ালে একটি ইলি ইলিকট্রিক বোর্ড দেখা যাচ্ছে।

পাহাড়ের নীচে একটি নদী বয়ে গেছে।

দোকানের টেবিলে আর উপর খাতা বই কলম রয়েছে।

বিল্ডিংটির সামনে একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে।

মাঠটি সবুজ ঘাসে ভরা রয়েছে।